সিনেমা হল দেখতে পাচ্ছি এবং হল টিকে দেখতে খুব সুন্দর লাগছে আমাদের কাছে এবং হল টির মধ্যে আমরা অনেক চেয়ার দেখতে পাচ্ছি এবং এই চেয়ার গুলো দেখতে খুব সুন্দর লাগছে আমাদের কাছে এবং এই চেয়ার গুলো আমরা একটি কালো কালার চেয়ার দেখতে পাচ্ছি এবং এই চেয়ার টি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের কাছে ।

অনেক সুন্দর একটি মেলার মাঠ দেখতে পারছি এবং মাঠটি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের কাছে এবং তার ঠিক নিচের দিকে আমরা অনেকটা লোকের ভিড়ে দেখতে পাচ্ছি।

এবং এই পুরনো বাড়িটা ঠিক নিচের দিকে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি এবং এই বিল্ডিং টি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের এবং এই বিল্ডিং তার থেকে ঠিক উপরে আমরা একটা সাদা কালার বিল্ডিং দেখতে পাচ্ছি এবং এই বিল্ডিং টা দেখতে খুব সুন্দর লাগছে আমাদের এবং তার ঠিক নিচে আমাদের আমরা